hello মহাশয়া শুনতে পাচ্ছেন আমাকে?

এবং সেই কলেজ টা কোথায আছে? কি ভাবে আছে আমার actually কি হয়েছিল যখন আমি আহ twelfth complete করে তখন তো আমি আহ মধ্যপ্রদেশে চলেযাই ওখানে এক কলেজে আমি মানে private কলেজে admission নিয়ে ছিলাম আরকি তো ওই ওই কলেজে কি বলবো actually আহ ওখানে মানে যত ধরণের যত উৎসব অনুষ্ঠান হতো কলেজের মধ্যে পালন করা হতো আর ঐদিনে একদম dj program হতো সবার dance করতো বিভিন্ন ধরণের programe তো ওই কলেজের মধ্যে আমরা উম মানে আমি তো সব সময় যেতে পারতাম না কলেজে কারণ আমি একটা private job করতাম উম আমি একটা private MNC কোম্পানিতে উম সেখানে আমাকে আট ঘন্টা duty করতে হতো আট ঘন্টা duty এর পর যেদিন মানে সুযোগ পেতাম আমি কলেজে যেতাম regular যেতে পারতাম না। তো কাজ করতে করতে আমার পাঁসিনা করতে হতো তো ওই হ্যাঁ ইন্দোর বলে জায়গাটার নাম হচ্ছে ইন্দোর মধ্যপ্রদেশ সেখানে আমি কলেজে আহ মানে admission নিয়েছিলাম তো উম admission নেয়ার পর মানে কলেজটা খুব ভালো আরকি সবাই বন্ধু বাদে দেখা হতো ক্লাস হতো উম আহ তো ব্যাপার হচ্ছে উম যখন second year এ আমি মানে কলেজে exam দিবো তখন আমার মা খুব অসুস্থ হয়ে যান মা অসুস্থ হয়ে যাওয়ায় আমি আর মানে পড়াশোনা করতে পারি নি তখ আমাকে বাড়ি চলে আসতে হয়েছে আর একে একে একটার পর আরেকটা মানে ঝড় ঝাপ্টা আমার জীবেন চলে এসেছে আমার আর পড়াশোনা আগে আমি আর করতে পারিনি তো কলেজের সম্পূর্ণ আনন্দটা যেটা সেটা আমি কিন্তু পাইনি তো উম আশাকরি আহ আপনি তো কলেজে যান কলেজের যে আনন্দময় আহ পরিবেশ কলেজে আসাযাওয়া বন্ধু বান্ধবী এই সেই বিভিন্ন program সেই নিয়ে একটু যদি বলেন তাহলে খুব ভালো হয়। হম আমি ধর্মনগর কলেজে পড়ি উম পানিসাগর স্কুল থেক আহ আর পানিসাগরে তো এই কলেজ নেই সে জন্য ধর্মনগরে admission নিয়েছি ওখানেই আমার উম বন্ধু বান্ধব সবাই ওখানে নিয়েছে admisson ওখানে খুব আহ পড়াশোনা আর রোজ রোজ কলেজে যেতে পারতাম না ঠিক ই কিন্তু আনন্দ করতাম উম যেদিন থেকেই যেতাম সবাই মিলে খুব মজা করতাম উম পড়াশোনা উম পড়াশোনাও হতো আর হম semester exam তো আছেই সেমিস উম ছয় মাস পর পর একটা exam হতো আর হয় তার এর মধ্যে internal পরীক্ষা এটাও হতো উম দশ mark এর মতো পরীক্ষা হয়েছিল প্রথমে তারপর উম হয়েছিল twenty marks এর মতো উম কুড়ি mark এর মতো আর internal পরীক্ষা হয়েছিল ম আর কলেজে তেমন যেতে পারিনা তাই উম বেশি আনন্দ করতে হম করিনি আর কাজে উম কিছু কাজের pressure ছিল তাই জন্য কলেজে যাওয়া সু রোজ রোজ যাওয়া হয়ে উঠতো না আর এখন তো গরম পড়েছে খুব হম সেই জন্য আর যাওয়া হয় নি হম আচ্ছা আচ্ছা তো যাইহোক actually আমি আহ যখন এই মধ্যপ্রদেশে ছিলাম কলেজে যখন পড়তাম তখন আমি মানে একটা সৎ সঙ্গের সাথে যুক্ত হই সেই আমার গুরুজী আমার গুরুদেবের দীক্ষা হয়েছিল আমার বাড়িতেই হয়েছিল কিন্তু আমি ওই চাকরি আহ চাকরিরি সূত্রে আমি মধ্যপ্রেদেশে চলে যাই মধ্যপ্রেদেশে যাওয়ার পর বাঙালি চড়া তো একটা নাম আছে বাঙালি চড়া ওখানে মানে চারটা রাস্তা এখানে হয়েছে যেটাকে চৌরা বলে ওরা তো ওখানে একটা কালী মন্দির আছে ঠিক আছে

কালী মন্দিরে গেলাম কালী মন্দিরে যাওয়ার পর আমি অপেক্ষা করছি যে কেউ বাঙালি পাই কিনা হটাৎ করে আমি দেখছি একটা মানে বাঙালি পুরোহিত যিনি ওই কালী মন্দিরে পূজা করেন। সেই পুরোহিত নাকি একজনের সাথে বাংলায় কথা বলেছেন আর ওই মহিলার হাতে শঙ্খ ছিল হ্যাঁ লাল চুরি ছিল তো দেখে আমি বুঝতে পারলাম যে আহ ওই মহিলা কিন্তু বাঙালি। তার পর হলো কি আমি ওই আহ মানে আহ যে পুরোহিত আছে ওই পুরোহিত কে জিজ্ঞাসা করছি যে দাদা আহ এখানে কি ঠাকুরের মন্দির আছে? আমি তো সে সেই ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত তো হটাৎ করে উনি বললেন হ্যাঁ ওখানে তো উম ঠাকুরের মন্দির নেই যদিও কিন্তু একটা কেন্দ্র আছে কীর্তন হয় তো শুনে আমি খুব যে আমাদের গুরু ভাইয়ের সাথে দেখা হবে আগামী রবিবারে সেখানে সৎ সঙ্গ হবে। তো আপনি চলে যাবেন আমি বললাম ঠিক আছে তো কিভাবে যাবো address টা নিলাম সেই address টা নিলাম আমি আহ পরের রবিবারে সেখানে চলে গেলাম সেখানে গিয়ে খুঁজে খুঁজে খুঁজে খুঁজে বের করলাম। তো ওখানে তো সবাই মানে হিন্দি ভাষী আমাকে জিজ্ঞাসা আমি জিজাস করলাম এরকম সিসি থাকুর অনুকূল চন্দ্রের মন্দির আছে ওখানে বা আশ্রম আছে তো ওনারা বললেন হ্যাঁ ওখানে একজন বাঙালি দেবতার আশ্রম আছে আপনি যেতে পারেন তো আমাকে জিএস করলো যে আপনি কি বাঙালি আমি বললাম হ্যাঁ আমি বাঙালি তার পর ওখানে গেলাম গিয়ে দেখি কি তুমুল কীর্তন হচ্ছে আর শ্রী শ্রী ঠাকুরের বিগ্রহ বসানো বড়ো মার্ বিগ্রহ বসানো আছে বসানো আছে মানে মোট কথা বসানো সেই ভাবে ওখানে বসানো আছে দেখেই তো আমার প্রাণ টা কি বলবো একদম আঁকুবাঁকু হয়ে উঠেছে দেখেই আমি একদম আহ চলে গেলাম গিয়ে ঠাকুরের প্রণামী দিলাম প্রণামী দিয়ে আমি কীর্তনে বসে গেলাম সবার সাথে তারপর ওখানে কীর্তন হলো সবাই আমার দিকে তাকাচ্ছে আর কীর্তন হচ্ছে কীর্তনের মধ্যে আমি ও ওদের সাথে কীর্তন করছি তো উনারা তো মানে সব হিন্দি কীর্তন করছেন।

উম কিভাবে আসলে কোথায় থাকো বিভিন্ন প্রশ্ন করছে সবাই তখন আমি বললাম আমি ত্রিপুরা থেকে এসেছি তো ঠাকুরের দীক্ষা নিয়েছি এখানে আমি এসে ঠাকুরের মন্দির পাচ্ছি না খুঁজে যেখানে সা মানে সাদা color এর মন্দির দেখছি ওখানে নেমে পড়ছি কিন্তু ওখানে গিয়ে দেখি ওটা গুরুদুয়ার

কেউ আমাকে বুকে জড়িয়ে ধরছে গুরুভাই বলে সম্বোধন করছে আহ মানে কেউ আমাকে তার visiting card দিচ্ছে যে কখনো কোনো বিপদ আপদ পড়ল আমাকে ফোন করবে আহ আমার বাড়ি ওখানে আছে। তোমার রু room মানে তোমার যেখানে room আছে room এর আশেপাশেই আমার বাড়ি আরেকজন বলছে তুমি যাওয়ার পথে আমার সাথে চলে যাবে তোমাকে আমার গাড়ি দিয়ে তোমার বাসার ওখানে ছেড়ে দিবো আরেকজন বলছে যে তুমি এতো রাত্রে যেতে পারবে না আজকে এখানেই থাকো খাওয়া দাওয়া করবে কালকে যাবে। ত্রিপুরা থেকে গুরুভাই এসেছে এতো আদর আপ্পায়ন কি বলবো আমি আমি অনুভব করতে পারিনি আজকে আমি ওখানে গেছি কেউ আমাকে চিনতে পারে না অথচ এতো আদর আপ্পায়ণ তখন আমি মানে বুঝতে পারলাম যে আসলে সৎ সঙ্গ জিনিসটা কি সেখানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যে আমরা বলি উম যে প্রেমের যে একটা জাল

সেখানে গিয়ে এতো আনন্দ পেয়েছি আমি কি বলবো তো ঐদিন হলো কি সবাই গুরু ভাই দরে সাথে পরিচিত হলাম তারপর আহ আমি চিনলে আসলাম আমার আহ মানে

গুরু বাহি আমার উম মানে room আসলো দেখলো আমার সাথে ওখানে সুজয় দাস বলে ওনার বাবা আহ মানে ঠাকুরের রিত্তিক তো এতো ভালো এতো এতো ভালো কি বলবো ওনার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল তার পর আমরা

মন্দিরে আশ্রমে আরকি চলে যেতাম আশ্রমে গিয়ে ঐদিন তাদের বাড়িতে গানটান হতো খাওয়া দাওয়া হতো আমি থাকতাম পরের দিন আহ ভোর বেলায় আমরা

কৃষ্ট বৃর্তি করার জন্য সবাই কে বলতাম মানে আমি বলতাম না বলতেন উনি আমি শুনতাম শুনে শুনে এইগুলা শিখতাম এতো আনন্দ লাগতো আমরা অনেক দূরে দূরে ভিতরে ভিতরে গ্রামে গ্রামে যেতাম। ওখানে গিয়ে আমরা জাজন কর্ম করতাম আহ তো ওখানে যে পরিবেশটা ছিল সবাই আমাকে এতো ভালোবাসতো এতো স্নেহ করতো কারণ সবাই ডাকলেই আমি যেতাম। আর আমরা তো office এর পরে আর কোনো কাজ ছিল না ব্য শুধু সৎ সঙ্গ নিয়ে এই আমি মেতে থাকতাম কারণ ওখানে আমি একই ছিলাম তো সবাই আমার সাথে একটা ভালো সু সম্পর্ক তৈরি হয়ে গেছিলো খানের মানুষের সাথে তো ওনারা অনেক সহানুভূতি ভালো বাসা আমাকে দিয়েছেন আসলে ঠাকুরকে ধরার পর এতো টা মানুষ আমার আত্মীয় স্বজন হয়েগেছিলো মানে নিজের আত্নীয় স্বজন ভাই থেকেও এতো আপন সব যার যার বাড়িতে নিমন্ত্রণ করতো আমাকে যেতাম খাওয়া দাওয়া করতো আহ নিয়ে ঘুরেত যেত খুব মানে এতো ভালো আনন্দময় পরিবেশ আমি পেয়ে গেলাম ওখানে গিয়ে আমার বাড়ির কথা আমি একদম ভুলে গেছিলাম যে আমি বাড়ি থেকে গেছি এতো আনন্দে ওখান থেকে তারপর আমি ওদের সাথে উম গুরু ভাইদের সাথে দেওঘর আশ্রমে ও যাই দেওঘর আশ্রমে প্রথমবার যাই ওখান থেকে তার পর যাওয়ার পর দেওঘর দেখলাম দেওঘরে আচার্য সঙ্ঘ করলাম হ্যাঁ আছে আগের যে আচার্য্য দেব দাদা ছিলেন উনার সং করেছি এতো আনন্দ পেয়েছি আর ইন্দোরের দাদা দের খুব মানে আশ্রমে আগের যে দাদা ছিলেন বা আচার্য্য দেব আছেন বর্তমানে সবাই খুব সহানুভূতি করতেন এবং খুব আহ মানে আহ ভালোবাসতেন তো সবাই গিয়ে আমরা প্রণাম নিবেদন করতাম ইন্দোরে তার পর একটা জাগা কেনা হয়েছিল যে মানে জাগা তে মন্দির হবে বলে ওখানে হলো আমি থাকতে থাকতে boundary হওয়ার পর ওখানে মানে ভূমিপূজন হলো সেখানে মানে ঠাকুরের মন্দির হবে সেই নিয়ে একটা বিশাল আহ সে যে কর্ম যোগ্য ওখানে শুরু হল উম প্রত্যেকদিন মানে আমরা ঠাকুরের জাজনে যেতাম সপ্তাহে এদিন তো মানে যেতাম ই যেতাম যেদিন ছুটি ছিল আর সারা রাত তো আমি আশ্রমেই থাকতাম আর এতো আনন্দ হতো সবিনয় মিলে গান কীর্তন কৃষ্ট প্রসঙ্গ আহ ভোরের প্রার্থনা আহ এক সপ্তাহে একদিন মানে করতাম ই করতাম তার পর আহ গিয়ে সবাই মিলে জাজন কর্মে যাওয়া উম তরপর ভান্ডারার জন্য সবজি গুলো কেনা কাটা করা আহ এইসব নিয়ে মন্দির কে একটু পরিষ্কার পরিছন্ন করা সব কাজ গুলো আমরা সবাই মিলে করতাম মানে খুব আনন্দ হতো

সেগুলো আমরা করতাম তো যাইহোক অনেক কিছু জীবনে মানে পেয়েছি ঠাকুরকে ধরে অনেক ভালো মানুষের সাথে সঙ্গ হয়েছে অনেক ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে সব মিলে একটা আনন্দ ময় জীবন হ্যাঁ শুভ কি করছো?

এইতো আমিও বসে আছি। নিয়ে তোমার শরীর ভালো আছে? হ্যাঁ শরীরের আর কি দোষ? এইতো ভালোই আছি। তা বলছি বাড়ির সব ভালো আছে তো তোমার কাকু কাকিমা? হ্যাঁ সবাই ভালো আছে বেশ। তোমার বাড়ির সবাই আর কি ভালো আছে? ওই সব আছে আরকি, কি আর বলবো তোমায়? বুঝতেই পারছো weather change হচ্ছে, আবহাওয়াটা change হওয়ার কারণে সবাইর তো শরীর খারাপ গো। ওটাই ওটাই আমারও আরকি উম একটু শরীর খারাপ গেলো এই কদিন।

হ্যাঁ আমার খবর সব ভালোই। কদিন আরকি আবহাওয়াটা বুঝতেই পারছো? কারণ শরীরটা এতটা জ্বরের মধ্যে সম্মুখীন হয়ে গেছিলাম যে, তোমাকে আর কি বলবো? হ্যাঁ সেটাই আরকি, তা বলছি কাজ টাজ কিছু করছো? না কি বাড়িতে শুধু বসে আছো? কাজ বলতে এখন তো ধরো উম পড়াশোনা করছি ওটার পাশাপাশি আরকি job করছি। তো তার পাশাপাশি তোমার আরেকটা জিনিসের business ধরছি ভাবছি। যে তোমার retailing এর business টা বুঝতে পারছো তো retailing? হ্যাঁ সে আর বলতে তাহলে তো ভালোই কাজ করছো গো। পড়াশোনার পাশাপাশি তুমি এত দিক সামলাচ্ছো কি করে গো? তোমার retailing এর business টা এখনো পর্যন্ত start করিনি। কিন্তু retailing এর business টা ভাবছি যে start করবো। তাহলে ভালো হবে না? retailing সম্পর্কে কি তোমার আহ ধারণা আছে কোনো? দেখো খুব একটা ওর সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমি যা শুনেছি, মানে বাড়িতে বসে বসে নিজের তৈরী কোনো জিনিস কোনো marketing এ বিক্রি করে হয়তো টাকা পয়সা আছে। এ এর এটাই তো নাকি retailing মানে? তোমার বেশ মোটামুটি অন্য রকম ধরণের। retailing বলতে তুমি আহ আমাদের market এ তুমি যত জিনিসই দেখতে পারবে, সব জিনিসই আরকি retail হয়। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি একটু একটু পারছি। আমার দেখো ও সম্পর্কে একটু ধারণা কম বুঝলে তো? এবার ওসব আমি করিনি তো কোনোদিন। তুমি হয়তো করছো আমার থেকে ধারণা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। না করছি বলতে ধরো আমিও আরকি শুরু করবো ভাবছি। এখনও পর্যন্ত শুরু করিনি, ঠিকাছে?

পড়াশোনা আমি সেভাবে করিনি এসব জিনিস নিয়ে। কিন্তু business টা এমন একটা জিনিস, তোমার কি বলতো? যখন তুমি start করে দেবে এবং যখন এই জিনিসটাকে নিয়ে তুমি আহ প্রত্যেক দিন একটা পরিহাস করবে না? তখন তোমার একটা যেকোনো জিনিসের ধারণা জেগে উঠবে। তো সেই জিনিসটা আরকি সেই জিনিসটা নিয়ে ভাবছি আরকি start করবো আবার তোমার। আহ যেকোনো জিনিস তোমার আমি ভাবছিলাম যে, যেটা আগরবাতি হয় না মানে ধূপকাঠি যেটাকে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি কোনটার কথা বলছো? হ্যাঁ বলো বলো দিয়ে ওটা ওটারই retailing করবে ভাবছো নাকি? হ্যাঁ ওটাই আরকি এখন যা market এর অবস্থা। কারণ তোমার শুধু ধূপকাঠিটা কে আমি ভাবছি না। ধূপকাঠিটা করবোই সেটার ধরো আমি একটা ছোট খাটো একটা দোকান খুললাম। এবং আমি retail এর জন্য প্রত্যেকটা একটা করে মানুষ লাগিয়ে দিলাম। তাদেরকে বললাম যে তোমরা দোকানে দোকানে দিয়ে আসবে সেই মালগুলো। তো সেই মালগুলো দিয়ে আসলে আমার তো কিছু retail হবে। আর এখনকার যা আহ business এর অবস্থা তুমি বুঝতেই পারছো কারণ যে যদি ভালোভাবে একটু টাকা লাগিয়ে তোমার business টা একবার grow করা যায় না? তাহলে কিন্তু business টা অনেক এগিয়ে যাবে বুঝতেই পারছো। হ্যাঁ সেটা আর বলতে, তা আমি তোমায় বলছিলাম কি? তুমি যে বলছো ওই আগরবাতি টা training করবে তা সেটা কি তুমি বাড়িতে তৈরী করে retail করবে? না market থেকে অল্প পয়সায় কিনে তারপরে তুমি দোকানগুলোতে ছোট ছোট দোকান যেগুলো আছে সেগুলোতে তুমি retailing করবে? আগরবাতি কি বলতো? আগরবাতি যদি ভাবি বাড়িতে তৈরী করবো? তাহলে কিন্তু আমাকে machine এর প্রয়োজন আছে, বুঝলে? হ্যাঁ সেটা তো আছে কিন্তু দেখো তোমায় আমি একটা কথা বলি। যদি তুমি বাড়িতে তৈরী করো না? তাহলে তোমার কিন্তু অনেকটা অর্থ আসবে বা তোমার লাভের দিকটাও অনেকটা অর্থ কিন্তু পাবে। দেখো তুমি একটু ভেবে যদি দেখো তো,

হ্যাঁ তুমি যেটা বললে ঠিকই বললে। কিন্তু কি বলতো? আমাকে যদি বাড়িতে তৈরী করি, আমার লাভের দিকটা তো আসবেই, কিন্তু আমাকে কিন্তু একটু বেশি টাকা আমাকে লাগাতে হবে আমার business এ, বুঝতে পারছো? হ্যাঁ দেখো এই কথা তুমি যখন বললে তোমায় আমি একটা কথা বলি। দেখো ব্যবসা করতে গেলে কিন্তু পয়সার প্রয়োজন আছে। তোমাকে প্রথমে টাকা invest করতে হবে ব্যাবসাতে। তারপর তুমি সেখান থেকে থেকে লাভ পাবে।

সেটাই business এর ধরণই এরকম। তার জন্য না আমিও সেই জিনিস গুলো গুছিয়ে আরকি যখনি নামছি মাঠে। তো এইসব জিনিসগুলো আমি বুঝেই নামছি তার জন্যে না। আর কি বলতো? আমি ভাবছিলাম যে এখন এত টাকার মধ্যে আমার লাগিয়ে তো আমার লাভ নেই। তো আমি যেটা ভাবছিলাম যেটা কলকারখানা direct যেখানে তৈরী হয় আমি যদি সেখান থেকে কিনে এনে আমি যদি ভাবি যে, wholesaler এর মতো যেকোনো দোকানে আমি retailing করবো। তাহলে কিন্তু আমার লাভের জায়গাটা কম আসবে না। কারণ কি বলতো? আমি যদি ছোট খাটো কয়েকটা বড় দোকান থেকেও নিই যেখানে wholesale এ তারা বিক্রি করে। তবুও আমার একটু হলেও টাকাটা আসবে, এবার কি বলতো? আমি যদি direct তোমার কারখানা থেকে নিই? তাহলে কিন্তু আমাকে profit এর জায়গাটা এই জায়গার থেকে অনেকটা বেশি আসবে তাইনা? হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি তোমাকে ওটাই বললাম যে, তুমি আগে যে কারখানাতে তৈরী হয় আগরবাতি গুলা না? তার যে মালিক আছে তার সাথে তুমি contact করো। এবং তাকে বোলো যে আমি ছোট ছোট দোকান যেগুলো আছে সেগুলোতে আমি